বিল্ডিং আছে আর তারই সামনে দুটো সাইকেল রাখা ।

আমি দেখতে পাচ্ছি এই ছবিটিতে যে একটি --

সন্ধ্যে হতে চলেছে আর গাড়ি ঘোড়া যাতায়াত করছে কিন্তু খুব কম ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি মোবাইলের দোকান।

ছবিটিতে দেখে মনে হচ্ছে যে-এ রাত হয়ে গেছে আর সামনে কানাডা ব্যাঙ্ক ।

তার সামনে লাইট জ্বলছে একটি লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর তার পাশে কিছু একটা শোরুম আছে ।

ছবি দেখে দেখে মনে হচ্ছে এটা একটা খুবই অপরিষ্কার পরিচ্ছন্ন একটি নোংরা নদী।

ছবিটিতে দেখতে পাচ্ছি সে একটি বড় দোকান হয়েছে --

সবাই লোকজনেরা বাজার নিয়ে বসেছে অনেক রকমের আর বিক্রি করছে ।

যেছে-এ এটা একটি পার্ক । খুব সুন্দর যেখানে লোকজন দাঁড়িয়ে ফটো তুলছে। দেখতে এসছে।